একটা দিক আছে কিন্তু এটা খুব মানে বাজে সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা যদি continue internet বা হচ্ছে facebook বা এমনি social site যদি কেউ continue use করতে থাকে, তাহলে সে কিন্তু একটা addiction এ পৌঁছে যাবে।

কেন এই content গুলো বানানোই সেইরকম ভাবে হয় যাতে করে যে মানে উঠতে ইচ্ছা করবে না বা next episode এ কি হবে একটা আহ সেই জিনিসটা দেখার জন্যে ইচ্ছে করবে যে, না একটা কি করে রেখে দিলো? কৌতূহল করে রেখে দিলো। যে না পরে মনে হয় আরো কিছু ভালো একটা হবে, ওইভাবেই তৈরী করে। এইরকম ভাবে বানানো হয় সেইজন্যই তোর মানে এত addiction আর মোবাইলের প্রতি এত ঝোঁকও কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষ করে youth generation যেটা আছে, তারা কিন্তু এখন দেখি যে এই এই ধরণের OTT platform বল বা অন্য যে show গুলো আছে সেগুলো দেখে continue কিন্তু দেখতে থাকছে, আর একটা addicted হয়ে পড়ছে। এমন নয় যে addicted হচ্ছে না, অনেকেই addicted হচ্ছে। কিন্তু কেউ সেটা খেয়াল রাখছে, আর কেউ সেটা রাখে না এইরকম আরেকটা ব্যাপার হয়। কি করা করা যাবে এখন

হম হম হম হম planet অর্থাৎ আহ বলা হয় যেটাকে planet অর্থাৎ গ্রহ planet এর পুন নির্দেশিকা বলা হয় অর্থাৎ

আলোচিত বিষয় যেখানে গ্রহ আহ বহিঃ গ্রহ নব গ্রহ নর ও নব গ্রহ এবং আহ ইত্যাদি ও বিভিন্ন গ্রহ এবং গ্রহাদি নক্ষত্র সম্পর্কে আলোচিত করা হয়েছে সুতরাং বলা যেতে পারে যে আমদের planet এ অর্থাৎ আহ সৌরজগত আছে এবং সৌরজগতের সৌরজগতের ছাড়াও বিভিন্ন গ্রহ নক্ষত্র ইত্যাদি ও এখানে দেখা যায় অর্থাৎ আমরা যদি বলি ব্যাতিক্রম কথা সম্ভব ও সম্ভাবনা অনেক ব্যক্ত করেছে

আহ প্রোথিত যার থেকে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আর এর পর আমরা জানবো হচ্ছে যে বহিঃ গ্রহ অর্থাৎ extra solar planet যেটাকে বলা হয়ে থাকে বহিঃ গ্রহ ও গ্রহ অর্থাৎ ইংরেজি ভাষায় যেটাকে Exoplanet বা extra solar planet বলা হয় সৌরজগতের বাইরে যে কোনো গ্রহকে বোঝায় বাংলায় এদেরকে বহিঃ সৌরজাগতিক গ্রহ বা বহিঃ জগতে বলা হয় এবার হচ্ছে নব গ্রহ নব গ্রহ planet নাই নব গ্রহ বা গ্রহ নয় বলা হয়ে থাকে সৌরজগতের বাইরের অংশে অবস্থিত একটি আহ প্রকল্পিত বৃহৎ গ্রহ যার উপস্থিতির মাধ্যমে

এছাড়াও আহ ডেরেমন আহ এছাড়াও বিভিন্ন planet রয়েছে আহ সেই ক্ষেত্রে আমরা যদি মঙ্গোল গ্রহ বা mars planet আছে এইরকম বিভিন্ন planet এর নাম আছে আহ সেখানে আমরা সৌরমন্ডল আহ সৌরমন্ডল তা নিয়ে আলোচনা করবো আহ সৌরমণ্ডল অর্থাৎ সৌরজগৎ সৌরজগত নিয়ে আমরা এখানে আলোচনা করবো অর্থাৎ আমাদের universe universe

মহাবিশ্ব সমন্ধে আমি আলোচনা করবো universal রয়েছে এখানে মহাবিশ্বে রয়েছে মহাবিশ্বে চূড়ান্ত পর্যায় রয়েছে

নিয়ে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে পৃথিবী আহ এবং অন্যান্য আহ পৃথিবী এবং অন্যান্য সমস্ত আহ পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ সূর্য ও অন্যান্য তারা ও নক্ষত্র জ্যোতি আহ জ্যোতির্বলয় সূত্র স্থান জ্যোতির্বলয় সূত্র স্থান উম ইত্যাদি এখানে রয়েছে আহ জ্যোতির্বলয়ে স্থান রয়েছে আহ সেই ক্ষেত্রে উম এদের অন্তবর্তী অন্তর্ব আহ অন্ত বর্তীস্থ গুপ্ত পদার্থ glamour ইত্যাদি এখানে রয়েছে এবং আহ তম শক্তি মহাশুন্য যেগুলো এখনো তাত্ত্বিকভাবে অভিজ্ঞত কিন্তু সরাসরি পর্যালোচিত আহ পরি পর্যবিক্ষিত নয় পর্যবিক্ষিত নয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আহ কিছু সরাসরি আহ এই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এমন সব পদার্থ ও শক্তি মিলে যে জগৎ তাকেই বলা হয় মহাবিশ্ব বা আমরা অনেক সময় বলে থাকি এটাকে বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বব্রহ্মাণ্ড তো সেই বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে বা মহাবিশ্ব সম্পর্কে আমরা আজকে কথা বলছি আমাদের পর্যবেক্ষন লব্ধ আমাদের পর্যবেক্ষন লব্ধ কিছু আহ মহাবিশ্বের ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন পুরো বিশ্বের আকার আহ অজানা হলো এর উপাদান ও সৃষ্টি ধারা নিয়ে বেশ কয়েকটি hypothesis বিদ্যমান মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত বিষয়কে বলে বিশ্ব তত্ত্ব বলা হয় বিশ্ব তত্ত্ব দি দৃশ্যমান মহাবিশ্বের সুদূর তম প্রান্তের আহ দৃশ্যমান মহাবিশ্বের সুদূর তম প্রান্তের পর্যবেক্ষণ ও উম বিভিন্ন আহ তান্ত্রিক আহ তাত্ত্বিক গণনে মনে হয় যে মহাবিশ্বের প্রতিটি প্রক্রিয়াই তার সৃষ্টি থেকে এই এক ধরনের প্রাকৃতিক নিয়ম ও কয়েকটি নির্দিষ্ট ধ্রুবক দ্বারা নির্ধারিত হয় বিগ ব্যাং তত্ত্ব অনুসারে এর আয়তন ক্রমবর্ধমান বিজ্ঞানের অংশে যেহেতু আয়তন ক্রমবর্ধমান সেই ক্ষেত্রে সম্প্রতি আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন সম্প্রতি আলোচ্য বিজ্ঞানের প্রশ্নানুসারে বিভিন্ন আহ সবথেকে জানা যায় যে সম্প্রতি আধুনিক পদার্থ বিজ্ঞানের বিভিন্ন তথ্য তথ্যে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের পাশাপাশি আরো অনেক মহাবিশ্ব থাকার অর্থ অন্তত মহাবিশ্ব থাকার সম্ভাবনা কথাও বলা হয়েছে এবার হচ্ছে পৃথিবীর planet এবং মহাবিশ্ব রয়েছে এর ইতিহাস উম নিয়ে আমরা কিছুটা মানে আলোচনা হ্যাঁ পারব সে আলোচনা থেকে বোঝা যায় যে ইতিহাসের প্রাচীন কালের মহাবিশ্বকে ব্যাখ্যা করার জন্য নানাবিধ বিশ্ব তত্ত্বের আশ্রয় নেওয়া হত পুরাতান্ত্রিক রাসায়নিক উদাহরণের আহ তত্ত্বের এধরণের তত্ত্বের গণিত এর গাণিতিক model এ সাহায্য নেয় গাণিতিক model এর সাহায্য নেয় এবং পৃথিবীকেন্দ্রিক পৃথিবী কেন্দ্রিক একটি মহাবিশ্বের পৃথিবীকেন্দ্রিক একটি মহাবিশ্বের আহ ধারণা প্রণয়ন করে তাদের model এ পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত আহ গ্রহ সূর্য ও নক্ষত্ররা ঘুরছে গ্রিকের আহ গ্রিকদের এই model এ গ্রিকদের এই model এ মহাবিশ্বের মোট আয়তনে আয়তন বর্তমানজাত আহ বর্তমানজাত আয়তনের মোট বর্তমানজাত আহ বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে ছিল

আহ পৃথিবী কেন্দ্রিক আহ পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ব্যাপারে আহ মহাবিশ্বের ব্যাপারে মহাবিশ্বের ব্যাপারে দ্বিমত আহ রেখে দ্বিমত রাখেন এবং প্রশ্ন করলেও যতদিন না যতদিন না চোদ্দোশো শতকে কোপার্নিকাস সৌরকেন্দ্রিক মহাবিশ্ব কে যৌক্তিকভাবে তার বইয়ে উপস্থাপনা করেছেন ততদিন পৃথিবী কেন্দ্রিক ধারণা মানুষের মনে আহ বিরল ভাবে গড়েছিল আহ গেড়েছিল পরবর্তীকালে নিউটনের গতি ও মহাকর্ষ সংক্রান্ত গভীর ধারণা পর্যবেক্ষণের সাথে সৌরকেন্দ্রিক জগতে সৌর কেন্দ্রিক জগতে আহ সর সামঞ্জস্য নির্ধারণ করে ধীরে ধীরে জ্যোতিবিজ্ঞানী বিগ আহ জ্যোতির্বিদরা আবিষ্কার করেন

আবিষ্কার করে যে আহ সূর্যের মতোই কোটি কোটি তারা দিয়ে একটি গ্যালাক্সি গঠিত হয় কয়েকশত বছর বিজ্ঞানীদের ধারণা ছিল সমগ্র মহাবিশ্বের মহাবিশ্ব মানে শুধুমাত্র মহাবিশ্ব মানে শুধুমাত্র আমাদের এই ছায়াপথ galaxy টি উনিশশো কুরি দশককে উন্নত দূরবীনের কল্যাণে উন্নত দুর্বিনের কল্যাণে জ্যোতির্বিদ্যা আবিষ্কার করলেন ছায়াপথের বাইরে অন্য galaxy দের সেই আহ কোটি কোটি গ্যালাক্সিদের মধ্যে ছায়াপথের মতোই কোটি কোটি তারাদের অবস্থান আছে এই সমস্ত galaxy দের মধ্যে আগত আলোর বর্ণালী বিশ্লেষণ বোঝা গেল আহ বিশ্লেষণে বোঝা গেল সেই galaxy গুলোতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এর স আহ সরে যাচ্ছে এর আহ সহজতম ব্যাখ্যা হল এর সহজতম ব্যাখ্যা হল galaxy দের টানের প্রসারণ হচ্ছে এবং প্রতিটি galaxy অন্য galaxy থেকে দূরে সরেছে বিজ্ঞানীদের ধারণা হলো শুধু অতীতের সমস্ত galaxy গুলি তাদের অন্তর্নিহিত সমস্ত পথেই একসাথে খুব ঘন অবস্থায় ছিল এবং কোন মহাবিস্মরণে বিস্ফোরণের ফলে বস্তু সমূহ একে অপর থেকে দূরে সরে যাচ্ছে আহ এই বিশ্বের এই বিস্ফোরণের নাম দেওয়া হয় বিগ ব্যাং বিশ্বরণ ঊনিশশো ষাট এর দশকে বিজ্ঞানীরা বিজ্ঞানী এক্সিস্ট উচ্চ বিকিরণের শীতল অবশেষে সন্ধান পেলে এই তরঙ্গ বিগ ব্যাং ঘটনার প্রায় চার লক্ষ হাজার আহ বছর পরে উম চার লক্ষ বছর পর বস্তুঘনত্বের হ্রাসের পর যুক্ত হয়েছিল এই micro wave বিকিরণ এই micro wave বিকিরণ মহাবিশ্বের প্রতিটি জায়গাতেই পাওয়া যায়

মহাবিশ্বের শেষ প্রান্ত থেকে আসে আহ বিংশ শতাব্দীর শেষে এসে জ্যোতির্বিদরা আবিষ্কার করলেন মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত করেছে এই আবিষ্কার কে বিশ্ব তত্ত্বের কিছু এই আবিষ্কারটি বিশ্ব তত্ত্বের কিছু হম আহ প্রশ্নের উত্তর দিল দিলো

epoch বলে অভিহিত করা যায় সেই সময় থেকে মহাবিশ্বের প্রসঙ্গে করে চলেছে বিজ্ঞানীদের ধারণা শুরুর খুব অল্প সময়ের মধ্যেই আহ মহাবিশ্বের প্রতি

এইসময় সুষম ঘনত্বের মাঝে হ্রাস বৃদ্ধির ফলে ভবিষ্যৎ galaxy এর সৃষ্টির বীজ তৈরি হয় মহাকর্ষ শক্তির মাধ্যমে সম্প্রসারের বিরুদ্ধে বাস্তব আহ বস্তু জগতকে আকর্ষিত করে galaxy সৃষ্টির পিছনে কৃষ্ণ বা অন্ধকার স্তর বিশেষ ভূমিকা আছে অন্যদিকে মহাবিশ্বের বর্তমান প্রসাধনের মাধ্যমে আহ প্রসাধনের মাধ্যমে যেটা দেখা যায় মাত্রারিক্ত ত্বরণের জন্য বিশ্ব বা অন্ধকার শক্তি বলে একটি জিনিসকে দায়ী করা হচ্ছে তাত্ত্বিকভাবে কৃষ্ণ বস্তু মহাকর্ষ ছাড়া অন্য বলয়গুলোর সাথে খুবই অল্প আহ বিক্রিয়া করে আহ খুবই অল্প বিক্রিয়া করে

এখানে দেখা যায় যে আহ এই সময় ফলে মহাকর্ষ শক্তির মাধ্যমে সম্প্রসারনের যে বিরুদ্ধে আহ বাস্তব জগতকে আকর্ষিত করে galaxy সৃষ্টির পিছনে কৃষ্ণ অথবা অন্ধকার বা বিশেষ ভূমিকা আছে অন্যদিকে মহাবিশ্বে বর্তমান প্রসারের মাত্রা ত্বরণের কারণে অন্ধকার শক্তি বলে একটি জিনিস কে দায়ী করা হয়েছে তাত্ত্বিকভাবে কৃষ্ণবস্তু ও মহাকর্ষ ছাড়া অন্য বলয় গুলি আহ বল গুলোর সাথে খুব অল্প অল্পেই আহ বিক্রিয়া করে সেই জন্যই দিতে আহ detector দিয়ে তাকে দেখা মুশকিল সুতরাং বলা যেতে পারে বর্তমান মহাবিশ্বের যে উপাদান রয়েছে বা planet আমাদের যে planet রয়েছে সেই planet এর বিভিন্ন রকম আহ বস্তু দেখতে পাওয়া যায় এই মুহূর্তে আমাদের যেটা আহ planet এই মুহূর্তে দেখতে আহ আছে সেই planet এ আমরা আহ আমাদের যে planet রয়েছে সেই planet এ কিন্তু আমরা যেরকম দেখতে পাই যে সূর্য গ্রহ রয়েছে সূর্য মন্ডল রয়েছে, সূর্য তারা রয়েছে সূর্য মন্ডল সূর্য তারা ইত্যাদি এখানে দেখতে পাই আমাদের পৃথিবী এখানে রয়েছে পৃথিবীর যে উপগ্রহ রয়েছে সেটি হচ্ছে আমাদের আহ চাঁদ রয়েছে পৃথিবীর উপগ্রহ অর্থাৎ চাঁদ আমাদের হচ্ছে পৃথিবীর উপগ্রহ রয়েছে সেরকম সৌরমণ্ডলে এর মধ্যে অর্থাৎ আমাদের planet এ যে সৃষ্টি অর্থাৎ solar বা সৌরমন্ডলীর মধ্যে আহ এখানে আরো বিভিন্ন ধরনের গ্রহ কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে

এর ইংরেজিতে বিভিন্ন ধরনের নাম ও ব্যাখ্যা রয়েছে এছাড়াও ইউরেনাস নেপচুন প্লুটো এরা তো বিভিন্ন গ্রহ কিন্তু আমাদের চারপাশে রয়েছে সেখানে পৃথিবীতে কিন্তু প্রাণের সন্ধান অর্থাৎ আমাদের planet এ কিন্তু planet সন্ধান পাওয়া যায় এবং এই প্রাণের সন্ধানের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পায় প্রাণীদেরকে এবং এছাড়াও আহ মঙ্গল গ্রহে কিন্তু লাল আহ মাটির অ্যাধিক্য দেখা যায় অর্থাৎ আহ লৌহ পরিবার বেশি থাকার কারণে এবং জলবায়ুর কারণে এখানে এখনো পর্যন্ত কিন্তু আহ প্রাণীর সেই ভাবে কোন আহ সঞ্চার দেখা যায়নি তবে বিজ্ঞানীরা এটাকে যত চেষ্টা করছে যাতে সেখানে কোন প্রাণের সঞ্চার আহ বা প্রাণ শক্তি খুঁজে পাওয়া যায় কিনা আহ অর্থাৎ আমাদের পৃথিবীর বা planet এর বিকল্প অনুসারে সেইক্ষেত্রে এখানে কিন্তু আহ এখনো বিজ্ঞানীরা বিভিন্ন research চালিয়ে যাচ্ছেন এছাড়াও বুধ গ্রহ রয়েছে এছাড়াও বিজ্ঞানীরা কিন্তু পৃথিবীর অর্থাৎ আমাদের উপগ্রহ চাঁদেও কিন্তু পা রেখেছেন এবং সেখানেও কিন্তু তারা বিভিন্ন রকম ভাবে আহ বিভিন্ন রকম ভাবে আহ বিভিন্ন রকম ভাবে নিজেদের খোঁজ চালিয়ে যাচ্ছে প্রাণের বা জলের সন্ধান পেতে এবং পৃথিবীর পৃথি আহ পৃথিবী থেকে চাঁদ অর্থাৎ কি যেরকম দেখতে দেখায় আহ কাছ থেকে কতটা দেখতে সুন্দর এবং কি রকম দেখাতে পারে সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভরশীল আহ পরছে এছাড়াও বিজ্ঞানীরা কিন্তু শুধু চাঁদ নয় মঙ্গল নয় বিভিন্ন উপগ্রহ কিন্তু আমাদের আহ planet এর চারপাশে ছড়িয়ে রেখেছে যা থেকে সৌর যে জগত আছে অর্থাৎ আমাদের যে planet এ রয়েছে

নতুন বিষয়ের উপরে কিন্তু আহ নজর রাখতে পারে সম্ভব হয় যার কারণে কিন্তু বিজ্ঞানীরা এটাকে আহ নিজেদের তত্ত্বাবধানে রেখেছেন সেই রকমই আহ আমাদের এই planet এর মধ্যে শুধু এই মহা সৌরজগতে সীমাবদ্ধ নয় আহ আরো অনেক আহ এখানে তত্ত্ব রয়েছে এখানে ধুমকেতু থেকে শুরু করে শুরু করে বিভিন্ন আরো গ্রহ গ্রহাণু ব্ল্যাক হোল এবং বিভিন্ন রকমের নক্ষত্র তারা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন মহাজাগতিক ঘটনা আছে সেগুলো দেখতে পাওয়া যায় বর্তমানে মহাবিশ্বের উপাদান এবং বি আকার বিশাল বর্তমান বিশ্বতত্ত্বের model অনুযায়ী মহাবিশ্বের বর্তমান বয়স তেরো point পঁচাত্তর বিলিয়ন বা এক হাজার তিনশো পঁচাত্তর কোটি বছর

প্রতিটি বিন্দু থেকে প্রতিমুহূর্তে আরো দ্রুত আহ ছড়ছে মহাবিশ্বের ব্যাস হিসাবে কোন সাতাশ point পঞ্চাশ বিলিয়ন আলোর বৎসরে চাইতে বেশি আর দেশ বা স্থানের প্রতিটি বিন্দু বহু দূরের কোন বিন্দুর তুলনায় আলোর গতির উর্ধ্বে ভ্রমন করে যতক্ষণ না সেই বিন্দুগুলির মাঝে আহ তথ্য আদান-প্রদান না হচ্ছে সেই গতি বিশেষ বা সাধারণ অপেক্ষা আহ আপেক্ষিকতার কোন নিয়ম ভঙ্গ করে না তাদের পৃথিবীকে কেন্দ্র করে উম মহাবিশ্বকে যদি একটা গোলক কল্পনা করা হয় আহ কল্পনা করা হয় তবে তার ব্যাসার্ধ হবে প্রায় আহ ছেচল্লিশ মিলিয়ন আলোকবর্ষ যদিও এই আহ সেই দূরত্বে অবস্থিত

অর্থাৎ জ্যোতির্বিদরা মনে করে সে যে দৃশ্যমান মহাবিশ্বের প্রায় একশো বিলিয়ন galaxy আছে এই galaxy রা খুবই ছোট হতে পারে যেমন মাত্র দশ মিলিয়ন বা এক কোটি তারা সম্বন্ধিত per month galaxy অথবা অথবা আহ খুব বড় হতে পারে দৈত্যাকার Galaxy গুলোতে এক হাজার billion তারা থাকে পারে আমাদের Galaxy ছায়াপথের দশ গুণ বেশি দৃশ্যমান মহাবিশ্বেরআনুমানিক উম গুন অর্থাৎ আহ তারা থাকতে পারে বর্তমানে মহাজাগতিক model উম অনুযায়ী মহাবিশ্বের মূল উপাদান মূলত কৃষ্ণ বা অন্ধকার শক্তি আহ ধরা হচ্ছে যে এই শক্তি সারাবিশ্বে আহ সারা বিশ্বে মহাবিশ্বে ছড়িয়ে আছে এবং মহাবিশ্বের আহ প্রসঙ্গিক পিছনে মূল ভূমিকা পালন করছে আহ বিশ্বশক্তির পরিমাণ যেখানে আটাত্তর শতাংশ ভাগ ধরা হয় মোট আহ বস্তুর পরিমাণ সেখানে ছাব্বিশ percent কিন্তু এই বস্তুর মধ্যেবা ইশ percent আহ বিশেষ বস্তু ও চারপাশের দৃশ্যমান বা দৃশ্যমান বস্তু কৃষ্ণ বস্তুর অবস্থ আহ অস্তিত্ব পরোক্ষভাবে galaxy এর ঘূর্ণন galaxy পুঞ্জ মহাকর্ষীয় আহ বেশি ইত্যাদির পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে কৃষ্ণবস্তু যেহেতু মহাকর্ষ ছাড়া অন্য কোন আহ ছাড়ার জন্য কোন বলের সঙ্গে আহ কার্যত পক্ষে কোনো নিষ্ক্রিয় করে না বা অংশগ্রহণ করে না সেই জন্য তাকে সরাসরি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে মহাবিশ্বের সঙ্গে আমাদের পরিচয় দৃশ্যমান বস্তুর ভঙ্গিকে উম পরমাণু ও পরমাণু দ্বারা গঠিত যৌথ পদার্থ দিয়ে এই দৃশ্যমান বিশ্ব গঠিত পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস প্রোটিন ও আহ নিউট্রন দিয়ে গঠিত সেই রকমই এখানে মহাবিশ্বের গঠন বা আকার যদি বলা হয় সূর্য আমাদের নিকটবর্তী গ্রহ আহ নক্ষত্র সূর্য থেকে আলো আসতে আট মিনিট সময় লাগে কাজেই সূর্যের দূরত্ব হচ্ছে আনুমানিক আট আলোক মিনিট আমাদের সৌরজগতের আকার হচ্ছে দশ আলোক ঘন্টার মধ্যে সূর্য্যের পরে আমাদের নিকটবর্তী তারা হচ্ছে চার আলোকবর্ষ দূরত্বে আহ নিজের আহ জারণ বস্তুর দূরত্বে সেই রকমই আমাদের galaxy ও ছায়াপথ অর্থাৎ galaxy বাড়ে মহাকর্ষীয় প্রভাবের বাইরে আকাশ গঙ্গা ছায়াপথের দৃশ্যে আহ অন্তর

এটি H মানুর অঞ্চল এবং আণবিক নিক দ্বারা চিহ্নিত করা হয়েছে স্থানীয় galaxy পুঞ্জ রয়েছে এখানে উজ আহ স্থানীয় galaxy পুঞ্জ মধ্যেখানে আলো বৎসরের মধ্যে অবস্থিত galaxy গুলো দেখানো হয়েছে এই স্থানীয় galaxy দলের মধ্যে বড় তিনটি আহ গ্যালাক্সি বা ছায়াপথ বা M 30 one বা M 30 three একটি মহাকর্ষীয় ত্রিভুজ তৈরী করেছে সুতরাং আমরা বলতে পারি আহ যে এই মহাবিশ্বের আহ যে ভূমিকা রয়েছে অর্থাৎ যে planet আমাদের যে system রয়েছে যে ভূমিকা রয়েছে তার ওপর ভিত্তি করে আহ এখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ আলোকবর্ষের মধ্যে অবস্থিত প্রধান galaxy পুঞ্জ ও galaxy দেওয়াল দেখানো হচ্ছে এবং এর পাশাপাশি এখানে স্থানীয় galaxy মহাপুঞ্জও রয়েছে যেখানেই দেখ দেখানো হয়েছে যে এই মহাপুঞ্জ এর কিন্তু অন্য galaxy দল হওয়াতে তাকে ঘূর্ণন হওয়াপুঞ্জ বা মহাদল বলা হয় আহ অন্য গ্যালাক্সি পুঞ্জ আমাদের থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বা six point five কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই ধরনের মহা পুঞ্জগুলো ফিতার আকারের মতো আহ সাবানের বুদবুদ দিয়ে এই ধরনের galaxy পুঞ্জ model তৈরি করা যায় সুতরাং এই আমাদের এই planet system থেকে

hello hello আপনি শুনতে পারছেন আপনি শুনতে পাচ্ছেন

আমার নাম কারিনা খাতুন আমি পশ্চিম বংগো থেকে বলছি, নমস্কার আমার নাম কারিশমা খাতুন আমি পুনে থেকে বলছি নমস্কার আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের ওখানে আবহাওয়া কেমন? আজ আমাদের এখানে আবহাওয়া সকাল থেকে হালকা কুহাসা ছিল এখন রোদ্র উঠেছে ঠান্ডা আছে আপনা দের ওখানে আভহাব কেমন? আমাদের এখানে আবহাওয়া নরমাল আছে সকাল থেকে

আমাদের এখানে শীত এখন ওই টোয়েন্টি ডিগ্রী সেলসিয়াস এরকম আছে. অহঃ আমাদের এখানে সেম যেইরকম টোয়েন্টি ওয়ান. এখন টুয়েন্টি টু ডিগ্রী সেলসিয়াস ছিল কালকে অহঃ আপনা কে যেই ওয়েদার কি কি করতে ভালো লাগে আমাকে যেই ওয়েদার ঘুরতে যেতে ভালো লাগে এই ওয়েদার আমাকে ঘুরতে যেতে ভালো লাগে ওই ওয়েদার আপনি অনেক কিছু করতে পারবেন যেমন. যেই গুলু সব কিচ ভালো লাগে, আচ্ছা আপনা দের ওখানে ওয়েদার কি মনে সবজি পাওয়া যায় আমাদের এখানে ফোলকপি বাঁধাকপি সিম মটরশুটি তার পর যেই সব হয় পৰা যায়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 যেই টাইম ঠান্ডা তে যে সব সবজি পাওবা যায় সব কিছু পাওবা যায় অহঃ আচ্ছা কোথায় কোথায় যাওবা হয়ে ছিল যে ঠান্ডা সময়ে আপনার দের যেই ঠান্ডা সময়ে যেই বছর বাড়ি থেকে কোথাও যাওবা হয়ে নি আপনি কোথাও গেয়ে ছিলেন না আমার এখন প্রজন্ত যাওবা হইয়া নি সেই রকম আচ্ছা যাওবা কহাঁটু প্ল্যানিং আছে না কি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

যেই ওয়েদার. আপনি কি করেন বেশি ভাগ আপনা রা ও সাইড কি কি করেন থাকেন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 আচ্ছা আপনি কি করেন আমরা এই নরমালি যেই গুলু করা হয়ে সেই গুলু করা হয়ে সকাল দিকটাতে তার পর আপনার এই গুরতে যাওবা নূতন নূতন সোয়েটার পড়া জ্যাকেট ঠান্ডা সময়ে বেবহার করা হয়ে আচ্ছা হেঁ আর আপনারা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 বাচ্চা দের সোয়েটার. খুব সুন্দর পৰা যায় এই, ওয়েদার. ঠাণ্ডা কাবার খুব ভালো লাগে যেই রকম আপনার গুড় ফার এই সব খেতে খুব ভালো লাগে ঠান্ডাতে পাওবা যায়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 হেঁ শুনেছি আর তুই কিছু দিন আগে আমরা যেই উৎসবটা আখ্যানে পালিতা খুবই ভালো ভাবে করা হয়ে মাকার সংকৃতি সকালে চান করা হয়ে পিঠে বানানো হয়ে ঠাণ্ডাটা সাইট টিমটা বেশি সাইট টাইম তা যেটা হয়ে আচ্ছা হেঁ আর আপনা দের ওখানে মোকার সংকৃতি করা হয়ে না, না এই রকম তো করা হয়ে না আমাদের এই সাইড প্রচুর করা হয়ে মানে এইটা মানে বাড়িতে এটা আপনি পাবেন ওহঃ আচ্ছা আর আপনারা না আমরা যেই বাঙালি আছি আমাদের বাড়ি তে হয়ে কিন্তু যেই কোন এখানে অটো মানে আমাদের পশ্চিম বাংলা সাইড যত বোরো সরো করা হয়ে সেই জিনিসতা হয়ে না কিন্তু হয়ে উহঃ না আমাদের যেই দিকে খুব ধূম ধাম করে পালিত করা হয়ে রাত্রি বেলা পিঠে বানানো হয়ে গুড় আপনি যেটা বললেন যে আপনা কে খুব ভালো গুড় আমাদের এদিকে পাওবা যায় বানাও হয়ে এই সাইড. আচ্ছা আমরা এই সাইড. বানানো হয়ে আচ্ছা আর আপনাদের ওখানে সরস্বতী পুজো কত দিন পর এ টাইম তো হয়ে হা এই টাইম. হয়ে সরস্বতী পুজো কিন্তু আপনার ছবিস যা সাতাশ জানুয়ারি আছে বলি আমি ঠিক জানি না ডেট তা এই মাসে এই আছে সরস্বতী পুজো আপনা দের ওখানে হয়ে না কি সরস্বতী পুজো হেঁ আমাদের এখানে হয়ে কিন্তু পশ্চিম বাংলা তে মতুন বোরো সরো করে হয়ে না যেটা আমাদের এখানে প্রত্যেকটা আপনি জায়গা দেখতে পারবেন যে সরস্বতী পুজো হচ্ছে সেই জিনিস তা হয়ে না কিন্তু এখনো হয়ে খুব কম হয়ে এখানে গনেশ পুজো খুব বোরো করে হয়ে

ওঃ আপনাদের এখানে গনেশ পুজো তা খুব বোরো করে হয়ে

হেঁ অনেক বোরো করে হয়ে আমাদের এখানে সরস্বতী পুজো তা অনেক ধূম ধাম করে করে করা হয়ে হেঁ সরস্বতী পুজো আপনার জানুয়ারি ফেব্রুয়ারি. মাসে মদদে হয়ে যেই বছর সরস্বতী পুজো ছবিস জানুয়ারি. না সাতাশ যেই তারিকে মদদে পড়েছে জানি না আচ্ছা আপনাদের এখানে করা হয়ে না সরস্বতী পুজো আপনা কে বললাম না হয়ে খুব কম হয়ে উহঃ আচ্ছা আমাদের এখানে হয়ে